সাইকেল দাঁড়িয়ে আছে এবং একটি বাইক দাঁড়িয়ে আছে। এবং এইখানে একটি লোহার বেড়া দেওয়া হয়ে আছে।

এখানে দেখতে পাচ্ছি টোটো আসতেছে এবং সাইডে-- স্কুটি এবং স্কুটার দাঁড়িয়ে আছে।

আরো অনেক মানুষ অন্য অন্য দিকে যাচ্ছে এবং এখানে একটি কলেজ হসপিটাল --

আমরা দেখতে পাচ্ছি রাস্তার উপরে একজন দুইজন ছেলে মেয়ে আছে এবং একজন বাইক চালিয়ে নিয়ে যাচ্ছে একজন ফোর হুইলার চালিয়ে নিয়ে যাচ্ছে এবং বয়স্ক লোক গাড়ি।